এই ঝাড়গ্রাম জেলায় অবস্থিত এবং এই অফিস -এর সামনে একটি অ্যা স্ক্যুটি এবং একটি অ্যা মোটর বইক রাখা আছে ।

এই ছবিতে দেখা যাচ্ছে মাঝখানে রয়েছে এস.বি.আই. মিনি এ.টি.এম. ব্যাঙ্ক এবং আর এক দিকে রয়েছে ফোনের দোকান।

এ-- যেমন বিভিন্ন ধরণের ফুল গাছ রাখা রয়েছে এবং চারপাশে এ-- কি সুন্দর আ টবের মধ্যে গাছ গুলিকে ঝুলিয়ে রাখা রয়েছে।

এই ছবি টি ঝাড়গ্রাম জেলা পরিষদের কার্যালয়ের অফিস ।

এবং একজন সেই লঙ্কা গুলিকে বাচ্ছেন।

এই ছবিটিতে দেখা যাচ্ছে কতগুলি বাঁশ এর উপরে একটি ময়ুর দাঁড়িয়ে রয়েছে।

এটি একটি হেলথ সেন্টারের এর ছবি এটি ঝাড়গ্রামে অবস্থিত।

এই ছবি টিতে দেখা যাচ্ছে এটি একটি কারখানার ছবি।

এখানে দুজন সেই কারখানায় কাজ করছে।

এই পুকুরটির মাঝ খানে একটি ফোয়ারা রয়েছে বিনোদনের জন্য।

এটি একটি কলেজের এর ছবি এটি ডি.এল.এড এবং বি.এড কোর্স এর কলেজ ।

এই ছবিটি একটি সকাল বেলার সূর্যোদয়ের ছবি।

এবং অ্যা-আ এই মেলাটিতে ভিড়ও হয়েছে খুব।